পাথর এর আশেপাশে এই একটা লোক দাঁড়িয়ে আছে সেই লোকটাও বোধ হয় গুহার ভেতরেই আর কিছু একটা দেখছে এটা এই দেখে মনে হচ্ছে ।

দেখে মনে হচ্ছে এটা কোনও ছোট মন্দির রাস্তার মাঝখানে একটা মন্দির বানানো মন্দিরের আশেপাশে অনেক বাড়িঘর দর আছে অনেক বড় বড় ।